তো-- এখানে দেখতে পাচ্ছি ছবিটিতে মানিকপুর জেটি একটি মানিকপুর জেটি এখানে একটি ব্রিজ টাইপ এর কিছু আছে সেখানে একটি বাইক দাড়ানো আছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছিএকটি স্টিমার অনেক বহু প্যাসেঞ্জার নিয়ে ওই পাড়ে যাচ্ছে।

এই ছবিটাতে দেখতে পাচ্ছি এদিকে একটি জাহাজ আর ওদিক থেকে একটি নৌকা আসছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর লা-ল কালারের মন্দির।

যে এ এ আর ভিতরে একটি মন্দির মতো। তো এটি একটি কোনো ঠাকুরের স্থান দেখে বোঝা যাচ্ছে।

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি চৌহান ট্রাভেলস বাস যেখানে বেড়াতে যাওয়ার বাস একটি লোক ওখানে একটা সাদা গেঞ্জি পড়ে দাঁড়িয়ে আছে দেখতে এলো আকাশে কালারের গেঞ্জি পড়ে দাঁড়িয়ে আছে |